এবং এখানে এই লাইভ অডিয়েন্স সত্যি--

ফুড আইটেম রয়েছে।

এই গঙ্গা নদী কতটা পরিষ্কার কতটা পরিচ্ছন্ন।

এবং যার সেকেন্ড ফ্লোর রয়েছে ফার্নিচার এবং ইন্টেরিয়র্স ।

এটি হলো লাইট হাউজ লন্ড্রি এন্ড শাল রিপেয়ারিং -এর দোকান।

এই ওয়াটার পার্ক টির চারিদিকে ঘুরে ওয়াটার পার্ক টি --